সময় পেয়ে তো লাভ নাই পড়তে তো মন চাচ্ছে না বসতে তো ভালো লাগে না পড়তে খালি সেটাই তো সমস্যা আড্ডা আড্ডা দিতে মন চাচ্ছে খালি এই যে আমাদের মনে করেন যে পরীক্ষা তো নিচ্ছে বিশ দিন ছুটি দিয়েছে পরিক্ষার মাঝখানে coronar এর ভেতর সুযোগ দিল বিয়ে সাধি করার কিন্তু পসন্দ করি নাই এখন বুঝতেসি তখন বিয়ে সাধি করে সংসার ই হয়ে যাওয়াই ভালো ছিল ভাই ভালো ছিল হ্যাঁ পড়াশোনা আর পড়াশোনা করা লাগলোনা তখন একটা যে কোনও একটা কাজে লাইগা যেতাম অতো প্যারা ছিল না সেই তাই মনে হয়ই ভালো হত মনে হচ্ছে এক একটা বই নিচ্ছি মনে হচ্ছে পাথর লিয়ে আছি মাথায় কি আর করার আছে আবার যে মনে করেন পরীক্ষা আছে তাও পড়তে মন চাইনা

ইয়ে করো বিয়ে সাধি করে ফেল একদম বিয়ে সাধি করলে ভাই আর একটা আরে একটা দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাও না খাইলেও পস্তাও খায়াই পস্তাও না খায়াই পস্তাতে চাই ভাই পরেই খাই না না খায়ে পস্তা্লে ভালো না খেয়ে পস্তালে ভালো না এখন যদি পড়াশোনার মতো এটাও যদি প্যারায় হয়ই তালে তো সমস্যা হবে আমি দেখি final year পরীক্ষার পর বাড়িতে সবাই কে বলব বিয়ে সাধি দিয়ে দেন আর ভাল লাগছে না

আমাকে মনে করেন যে এখন অনেক দেরি বিয়ে সাধি করতে কবলে তো শুরু করলাম পড়ালেখা দিনাকালেক পরে corona এর পরে তো আর মনেকরেন যে সেভাবে পড়ালেখা হলও না পরীক্ষার date দিয়ে দিল আমাকে এখন পরিক্ষার মধ্যে যা পরেছি তাই পরে পরীক্ষা দেওয়া লাগবে

একটা পরীক্ষা দিচ্ছি আর একটা পরীক্ষার নেওয়া জন্য বসতে এই রকম একটা পরিবেশ আগের কোনও preparation ও নাই নাই কিছু নাই, corona এর আগে পড়াশোনার একটা গতি ছিল ওই গতি টা হারাই গেছে corona তে সেই সময় এর মতো যদি সময় থাকত তাহলে হইত এতো প্যারা হইত না শিক্ষা ব্যাবস্থার যে ওই হাল হয়েছে পড়াশোনা করেই পড়াশোনা করেও তো চাকরি বাকরি নাই চাকরি বাকরি

হম সোনার হরিণ হয়ে গেছে

না company ও তো এখন নিচ্ছে না সরকারি চাকরি যে কয়টা দিচ্ছে মামা খালো টাকা পয়সা দাও বেশি দাও দিয়ে

পড়াশোনা করে পড়াশোনা করে যতটা মাথা তা তালে আর তালে এতো বছর কামরা দিলেও তো কাছে দুই লাখ টাকা থাকত তালে তো লাখ পতি হইতে পারতাম ওই যে কথাই একটা কইছিল না পড়াশোনা করে যে গারি ঘোড়া চড়ে যে, মানে আমারে গারি ঘোড়া চরার ও যোগ্যতা হচ্ছে না হম গাড়ি ঘোড়া থাকে মজাদার আমি বানাই কি একটা অবস্থা

হ্যাঁ হ্যাঁ এখন তো আর মাঝ পথে এসে বাদ দেওয়া যাবে না এটা তো শেষ করতে হবে আপাতত এটা শেষ করলে একটা তো দিতে হবেই চাকরি বাকরি পরীক্ষা তে তো apply করতেই হবে হোক আর না হোক সেটা পরের কথা শেষমেশ না হলে আর কি করা যাবে সেটাই একটু যোগ্যতা করতেই যে আমারে হয়রাস্ত হই যোগ্যতা করেই তো লাগছে এতো কিসের প্যারা প্যারা লাগবে ভাই মনে থাকে না কিছু ভায়া আর পড়ি টরি আর কিচ্ছু মনে থাকে না এক বারের জাইগা দশ বার পড়তে হবে মনে তো রাখতে হবেই দশ বার পরলেই এমনই মনে থাকবে

ওই তো ওই দিন তো চল যাবে দিনের মতো দিন যাবে সময় হলে সময় যাবে নিজেকে পড়াশোনা করে প্রতিস্থিত হইতে হবে টা ছাড়া তো হবে না এখন দেখি কি অবস্থা হই সামনে পরীক্ষা গুলো যদি মোটামোটই হারে চলে যাই তালে তো ভালো অবস্থা হবে না হলে তো আবার repeat পরীক্ষা দিতে লাগলে তো অনেক সমস্য সমস্যা তো হবেই repeat দিতে গেলে তো সমস্যা হবেই সামনের year এর পড়াশোনা আছে যে repeat দিবে সে গুলার পড়াশোনা আছে চাপ পইরা যাই হম সেটাই তো চাপ নেওয়া যাবে না free mind এ পড়াশোনা করতে হবে free mind কইরা লাভ আছে নাকি কিছু তো মনেই থাকে না আমার পড়ার টেবিল এ বসলে কেমন একটা মাথাই চাপ চলে আসে তারপর আমার এগুলো এগুলো complete করা লাগবে মনে করেন যে বই বের করে সামনে লিয়ে আপনার আপনার সঙ্গে কথা বলতেসি তারপর ও মনে করেন যে খালি page উল্টাচ্ছি পড়া লেখা আর হচ্ছে না ওই টো পড়া টরা অনেকটা ধ্বংস করে ফেলল মোবাইল ফোন গুলা corona ভিতরে মোবাইল ফোন গুলো বেশি ব্যাবহার হয়ে পড়াশোনায় এখন মন আর যাই না খালি ফোন টিপি খালি ফোন টিপি মানে আড্ডা দিয়ে এই এক ঘণ্টা পড়ে টরে দেখি যে দশ মিনিট হয়েছে

ওই তো আমার এটা টে সময় বেশি বেশি দিয়ে বেরাই তো মানে এটার প্রতি অভ্যস্ত বেশি হয়ে গেছি আমারা ওটাই corona এর জন্য অভ্যাস টা বেশি হয়ে গেছে আরও মাঝে মধ্যে মনে হয়ই অতো সব বাদ দিয়া একটা button ফোন নিয়ে নিই ফোন ই রাখা যাবে না আগে মানুষ ফোন ছাড়া চলে নি ওরকম চলতে হবে কিন্তু এখন যুগের সাথে তাল মিলাই চলাই লাগবে তো হয়ই না এখন ফোন না থাকলে কেউ কারোর খোঁজ ই পাবে না ভাই কে কোনও খোঁজ ই নাই ফোন এর দরকার পরে কিন্তু আমার miss use করি বেশি এই বলে লাভ না এই যে মনে করেন যে youtube ঢুকি সারারাত youtube দ্যাখো এই তো হম আর পড়াশোনা মনে করেন যে একদম পরীক্ষার আগের রাতে যে মন খারাপ হয়ে যাবে যে কিছুই পারি না কি করি youtube এ ধুকে গেলে তো আমরা তো আমরা তো youtube এ পড়াশোনা আছে কিছু কিছু আছে গুলো পরি না কিন্তু আমরা প্রয়োজন সেগুলো করি না অপ্রয়োজন যে গুলা জিনিস গুলা সেগুলা বেশি করি সারাদিন গান সুনা নাটক দেখা কি এর করব ভাই হ্যাঁ youtube এর মধ্যেও পড়াশোনা আছে কিছু কিছু subject এর lecture গুলা আছে অগুলাও follow করলেও করা যাই কিন্তু আমারা করি না সেটাই টো অগুলা বাদ দিয়ে নাটক সিনেমা গান টান মুভি টুভি এগুলাই আমারা বেশি দেখি উম এখন

এখন মনে করেন যে পড়া লেখা এখন বুকের ওপর উঠে বইসছে না সরাইতে পারছি না মনে করে যে শেষ করতে পারছি পড়ে হ্যাঁ ওই ভাবেই শেষ করা লাগবে যতই চাপ হক কারণ ওটা বাদ দেওয়া যাবে না মাঝ পইথে এসে বাদ দিয়ে কি লাভ বাদ দিলেই বছর গুলায় নষ্ট হ্যাঁ কারণ তাই বলে এতো কষ্ট করে লেখা পড়া পর্যন্ত করছ এখন সামান্য একটা দুইটা বছর এর জন্য যদি বাদ দিয়া দিই তালে টো অনেক সমস্যা আর পড়া লেখা বাদ দিয়া কইরব ই কি না পারব না পারব অনন্য কিছু করতে কি করবেন না পারব কোদাল বইতে না পারব ধানের গিয়ে মারতে পড়ালেখা করতে করতে মনে করেন যে লাভ লস কিছু নাই হয়ে গেছে জীবন তাই লস হয়ে গেছে আমাদের

না পারছি কিছু শিখতে না কিছু করতে পারব এখন সামনে কি লিখে রাখছে কপালে আল্লা সেটা বলা যাচ্ছে না পড়াশোনা কিন্তু জ্ঞান অর্জন এর জন্য আমারা জ্ঞান অর্জন করি না আমারা হল চাকরি অর্জন করতেসি পড়াশোনা করে

ওটাই টো সমস্যা ভায়া corona ভিতর সুযোগ ছিল একটা চাকরি মাকড়ি দ্যাখে নাই খালি ছেলে ফেলে কি করে এটাই খালি দেখসে ছেলে ভালো কিনা তখন বিয়ে করে সেই সময় বিয়ে করা উচিৎ ছিল ভায়া আমারা আর বিয়া টিয়া হইল না এখন আমাদের প্রতিষ্ঠিত হইতে হবে তারপরে এখন বিয়ে সাধি তারপরে বলবে ছেলে কি সরকারি না বেসরকারি চাকরি করে আবার এই কথা বলবে মানে সরকারি চাকরি ছাড়া তো

আপনি এখন খুব পস্তাচ্ছেন তালে বোঝা যাচ্ছে আপনার কথা শুনে বয়স টা তো কমে নাই ভায়া পস্তাইব না কি করব সেকেন্ডের মতো চলে যাচ্ছে বিয়া সাধি কইরে নেন এই বয়সে বিয়া না করলে পড়ে আর বিয়ে সাধি হবে না ভাই আর এর মতন হবে আমার একজন আছে বয়স মনে হয়ই পঞ্চাশ পার হয়ে গেছে এখনও বিয়ে সাধি করে নাই কিন্তু ওর বয়সের ওই আপনি আপনার এই অবস্থা হওয়ার আগে বিয়ে সাধি কইরা লেন চুল টুল পাকার আগে বিয়ে সাধি কইরা লেন না হলে আবার বুড়া কে বিয়ে করবেনা কেউ চুল পাকার কোনও tension নাই ভাই তার আগে মাথায় টাক হয়ে যাবে যে হারে চুল উতছেসে মাথায় plane হয়ে যাবে ভাই মহা বিপদ

হ্যাঁ হ্যাঁ টাক হলে তো আরও বিপদ বেশি তখন বলবে যে ছেলে টাক তালে rejected

আমি কইছি আর খালি একটা বছর থাক চুল গুলা তারপরে উইঠা যাক সমস্যা নাই বিয়ে সাধি করার পর উইঠা যাক বিয়া করার সময়ই খালি চুল গুলা থাক তালেই হবে এক বছরে আপনার পড়া লেখা শেষ হবে কিন্তু চাকরি বাকরি তো আর হবে নাই ওই যে কটা থাকবে ওই কইটা টে হবেই ভাই বেশি থাকা লাগবেই নাই

তালে তাইই করা যাই আপনি তো এক বছরে হয়ে যাচ্ছে আমার তো আর এক বছরে হচ্ছে না ভাই আরে এখানে তো গত বছরে তো এই খানে যাইতাম ওই দুই বছরে তো

পাইকা গেলে তাও ইয়ে আছে system আছে কালো করার আর চুল উঠে গেলে কি করবো plastic surgery এ কহলিবি তালে ওই তো surgery করে চুল লাগাই লিতে হবে বাড়ি থেকে তুলে এসে লাগাই লিবেন দেখেন পড়াশোনা করেন পড়া লেখা টা করে শেষ করি আমি পড়ালেখা তাড়াতাড়ই পড়াশোনা শেষ ও করে চাকরি ঈশ্বর ও লাগিতে তুই আরও থাক আরও থাক মানে আমারে বিষয়ে কি কইছে মানে ঘরের বউ আর মতন করে রাকছে খুব ভালো হয়েছে না লাভ নাই সেইটাই কথা

এই বছর আমিও বাইরা যেতাম ভাই কিন্তু আর তো হল না আরও দুই বছর corona এর দুই বছরের যে loss আছে এইটা তুলে তুলতেই মনে করেন যে জীবন আর কি পেরিয়ে গাল আচ্ছা ভালো থেকো আচ্ছা আচ্ছা রাখই আজকের আজকে আপনার সবাই কে আমি যার story বলবো ওটার story র নাম আছে নৌকর য়ানি servent এই story র টা যা আছে এ অনেক ভালো এটা চাকর থাকে ও ডাক্তার ঘরে কাজ করে ওখানে ও doctor একটা মেয়ে থাকে স্মৃতি বলে ওর নাম থাকে স্মৃতি ও ডাক্তারটা যা দিয়ে অনেক পরে ওর ওর wife টা death হয়ে গেছিলে এবার ও একলাই থাকতো ও ডাক্তারের যা গুণ আছে ও সব সময় ওকে বলে তুমি কেননা বিয়ে করনা ও সব সময় ওকে বলে আমি বিয়ে করবো না এবার doctor মেয়েটা অনেক ছোটো আছে পাঁচ সালের পাঁচ, বরস ও মেয়ে থাকে ওর পাঁচ বছরের মেয়ে তো অনেক ছোট থাকে. ওইসব জিনিস খাবার দেওয়া করতের জন্যে যা চাকর রাখেছে ও অনেক ওর আহ বাবারে বন্ধুর ছেলে আছে ওর বাবার বন্ধুটা death হয়ে গেছে তো ছেলে আহ সঙ্গে ওকে বাড়িতে রাখ রেখেছে ও কাজ ভি করে ওর মেয়েকেও দেখে কিন্তু ওর মেয়ে জন্যে ওর আহ পিসি চায় একটা মা হত তো অনেক ভালো হত ওই অনেক চেষ্টা করে নিজের বা দাদাকে বুঝিয়ে দেয় কে তুমি বিয়ে করে নেবে তো তোমার মেয়ের ভালো হবে তাই জন্যে ও দাদাকে দাদার জন্যে একটু একটা মেয়ে এনে মেয়ে দেখেছিল ও বলে যে তুমি যাও, যে ওখানে ওর সঙ্গে দেখাশোনা করে নাও ও বলছে আমি ওখানে যেযে থাকতে হবে বললো হ্যাঁ ওখানে যেযে তুমি দেখে নেবে কি রকম আছে, তোমাকে অনেক অনেক ভালো লোক আছে

যদি আমি এই এইটা ভালো মেয়ে থাকবে না তো আমার মেয়েকে ভালোবাসবে না আহ হ্যাঁ তো তারপর চাকর দিয়ে কথা করছে যে আমি ভাবছি যদি তুই মালিক বনে যাবি আমি চাকর বনে যাব তারপর আমি ওখানে থেকে আহ বুঝে নেব ওগুলোয় কিরকম আছে ভালো আছে যে খারাপ লোক আছে কেন কি আমার মেয়ের জীবনে কথা আছে যদি ওর ভালো হবে না তো তারপর আমার মেয়েকে আহ পছন্দ করবে না সব সময় আমার মেয়ের জীবনটা খারাপ হয়ে যাবে তাই জন্যে এটা কাজ করছে ও চাকর বলছে না না না আমার বিয়ে তো কাজ হবে না আমি কোথায় আপনি ডাক্তার আছে, মালিক আছে আমার আমি আপনার জায়গা নিবো? বলে ওটা কিছু ব্যাপার নেই আর এক সপ্তাহ তো ব্যাপার আছে আমরা লোক যে ওখানে থাকবো বুঝা শুনা করে নেবো কিরকম মেয়ে আছে ওর যদি ও ভালোবাসবে আমার মেয়েকে আর আমরা ওর লোকের সবটা ভালো করে বুঝে নেবো ওর জীবন ওর hole life এর কথা আছে যদি আহ আমরা জীবন খারাপ হয়ে যাবে আমার মেয়ের ও তাই জন্যে আমি বুঝে শুনে করবো কেন কি অনেক রিস্তা এসেছিল

এবার ও তিনজন টা এই যে ওখানে থাকবে তবে তারপর ও বলছে আমি চা টা নিয়ে এসেছি নৌকার টা বলে তোমার চাকরা এখানে থাকবে বললো হ্যাঁ আমি তো নিজে চাকরির সঙ্গে থাকি কেন আমি আমার অনেকদিন দিয়ে অভ্যেস আছে আমি যাকে দিয়ে থাকি না ছেড়ে থাকি কিনা থাকতে পারব না তাই জন্যে তারপর ওর মেয়ের দুটো মেয়ে থাকে আর ওর মা অনেক আহ type ladies থাকে একদম সবসময় একদম আহ designer সারি পরে অনেক makeup পরে তারপর নিজে কাজের লোকের বলে তুই একে servant কোয়াটার এ থেকে দেয় ওখানে নিয়ে যা ওইটা মেয়ে থাকে রিনা নাম ওর থাকে ও রিনার ওকে নিয়ে ওখানে যায় বলছে এ তোমার ঘর আছে এখানে নিজে নিজে ঝাড়ু দিয়ে নিজে নিজে থাকো

ও রাজেশের অনেক খাওয়া দাওয়া ভালো ভালো দিচ্ছে ও তারপর ও ছোট মেয়ে কান ও কি কানে ভরে আমার বাবা কি হেয়েছে দেখো তারপর বলে চাকরা বলে আহ রাজেশ টা বলবে আমার ওই চাকরে তুমি আপনার কিছু খাবার দাবার দিয়েছে? মানে হ্যাঁ হ্যাঁ যাস ও চাকর জন্যে রান্না হয় ওটা পার্টির বলে কেন আহ আমি যা খাবো ওটাই তোমাকে পাঠাতে হবে আমি অনেক দিয়ে অভ্যেস আছে যা আমি খাই ওটাই খারাপ খেতে হয় ওকে ঠিক আছে তারপর ওকে ভালো ভালো রান্নাটা পাঠিয়ে দেয় ও যা ডিনা আছে তো ও যা মেয়েকে দেখতে এসেছে ওর বন্ধু ওর বন্ধুর মেয়ে ছিল ওর বন্ধু মরে গেছে ওর বিয়ে বছর নিয়েছিল যে আমি নিজে মেয়ে মতন আপনারা মেয়েকে এ পড়াশুনার করে ভালো করে রাখবো বসে ই করেছে promise করেছিল এবার ওকে কাজের মতন ওকে কাজ করায়, আর ওকে আহ servant এ থাকতে দেয় এবার ওর চাকরটা উম দেখছে এই যে ব্যাপার আছে ওর মেয়ের তো কিছু কাজই করে না, বলে আপনার মেয়ে কিছু কাজ করে না? বলা না আমার মেয়ে তো পড়াশোনা করে তো তাই জন্যে সব এই style এ থাকে ও বলে আচ্ছা আচ্ছা তাই জন্যে তো ও চাকরা ওর মেয়ের সঙ্গে ঘোরা ফেরা করে ওর মেয়ে অনেক ভালোবেসে নেয় ও চাকরের এবার চারটার ভালো বাসায় আহ ডাক্তার আছে ও ডাক্তার টা রিনা ওর সঙ্গে ‌আস যাওয়া ওকে খান পান দেয় ওর কাজটা করে দেয়, একটু কাপড়ের ওপর দুয়ে দাও তারপর ওর যা এ এনেছে দেখতে জন্যে ওর মায়ের নাম ললিতা ওই ললিতা বলছে এই তুই চাকরের সব কাজ করে দিচ্ছি ও বসে বসে খাবে? কাজ কর আজকে তুই কিছু করবি না, ও চাকরকে বল রান্না করতে জন্য হ্যাঁ, শুধু শুধু বসে বসে খাবে? তো বলেছে ঠিক আছে, ঠিক আছে আমি বলে দেবো তো চাকরে বলছে তুমি বসে বসে খাচ্ছ তো ললিতা ম্যাডাম কে ভাল লাগছে না তোমাকে আজকে রান্না করতে হবে ডাক্তার বুঝতে পারছে না এবার আমি তো ডাক্তারে আছি আমি তো ঘর যায় নেই কিছু করতে পারবো না এবার ও আটাট মাখতে জন্যে জলটা দেয় আটা তাই দিয়ে পাতলা পাতলা মতন হয়ে গেছে ও রিনা দেখে অনেক হাসছে তোমার কি আটা গুনতে আসে না? বলে না আমি আটা গুনতে পরি না বলে ঠিক আছে তারপর তুমি আমি বলে দিয়েছি ও ওটা গুনে দিয়েছে এবার তুমি বেলো বললো তুমি বলতে পারো না? বলে না আমি বেলতে পরি না বা তোমার এরকম তোমাকে রেখেছে রোজই তুমি কাজ করতে পারো না বলে হ্যাঁ আমি একটু একটু উপুরে উপুরে কাজ করি, সব কিছু করতে পরি না তারপর ও যা চাকর ছিল রাজেস উহ শুনে নিয়েছে যে আমার চাকরে দিয়ে রান্না করাচ্ছে, তো বলছে আপনি ওকে কেন রান্না করতে দিয়েছেন? ওর শরীর খারাপ আছে বলবে হ্যাঁ শরীর কালকে শুধু বসে বসে খাচ্ছে ওর শরীর খারাপ আছে? বলে হ্যাঁ আপনি বুঝতে পারবেন না আমি যাচ্ছি ও ও ও আপনি আজকে আমি রান্না করবো এই এটা কি কথা? আপনি আমার আহ ইয়ে আছে রাজাবাবু আছে আপনি আমার জামাত হবে আর আপনি ই করাবো? না না আমি আছি দেখুন আপনি তো ভালো ভালো রান্না করে খাওয়াবো তো আহ kitchen এ ঢুকে যায় আহ মালিক দিয়ে ওটা চৌকি নিয়ে নে বলে দাঁড়াও তুমি কি পুরি বানিয়েছ দিয়ে নাকটা জানিয়েছি বলো হ্যাঁ

আহ চাকরকে নিজে কামরায় room এ দেখে ওর পা টা দাবাচ্ছে বলে মনে মনে ব্যথা হয়ে যাচ্ছে না আপনার আমি, আপনি আপনি, আমার মালিক আছে আর আপনি আপনাকে কাজ করতে হচ্ছে তারপর ওর যার সঙ্গে সম্বন্ধ লেগেছে বিয়ে হচ্ছে জন্যে ও ভিতরে ঢুকে যায় বলে আপনি ওর পা টা কেন আহ ইয়ে করছেন? বলল ও আমার অভ্যেস আছে যদি আমি জাদা খারাপ খেলেনি, হাওয়া করে নি তারপর আমাকে তো আমি চা করে পা টিপেছি তারপর আমাকে মিলে আর আমি খানাটা, আমার হজম হবেনা তারপর বলছে এই তো নতুন কথা আছে তারপরও চাকর মালিক আছে ডাক্তার ওটা তো উঠে বলছে ঠিক আছে আমি নিজেই কোয়াটার যাচ্ছি তুমি এখানে থাকো আহ তারপর ও নিজের মেয়েকে নিয়ে ওখানে গিয়ে quarter এ ঘুমাচ্ছি ও বলছে রিনা বলছে তুমি নিজে মেয়েকে এখানেই ঘুমাবে বলে হ্যাঁ

আহ ঘুমাই, ওকে চান, খাওয়াই আহ ঠিক আছে তারপর ওর মেয়ে বলছে বাবা আমাকে এখানে ঘুম আসছে না কেন কে এখানে গরম লাগছে তো বলছে ঠিক আছে তো তবে তুই চলে যা আহ রাজুর সঙ্গে ঘুম আসবি ঘুমাবি বলে না তারপর ও রিনা ওখানে আহ বাইরে আগান মধ্যে আহ বলছে কি ও ব্যাপার তোমার এ মালিকের মেয়ে ঘুম আসছে না বলে না ওকে ভাল লাগছে না মানে ঠিক আছে ওকে একটা গান গায়ে ওকে লরির বাবা দেবে ওকে অনেক ভালো

কাজের লোক আছে আর আমার মেয়েকে এত ভাল বাসায় গান হয়েছে আর ওকে ঘুম এসে গেছে এই তো আমার ভালো আছে আর ও নিজে নিজে ওকে ভাল বাসায় আর রিনা দি ওর

কথা করছে যদি আমরা বিয়ে ওর সঙ্গে হয়ে যেত, ভালো হোত হ্যাঁ এবার তো যা আছে ডাক্তার ওটা বুঝে নিয়েছে ওটা আমি আমাকে পছন্দ করছে ও বলছে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চই বলে হ্যাঁ এতো অনেক ভালো কথা আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ কিন্তু আমার জে ললিতা madam আছে তো ও আমাকে বলছে তো আমার মেয়ে আহ engagement করে দিয়েছে বা ছোটবেলা দিয়ে একটা ছেলে আছে এখানে আসা যাওয়া করে আহ ওকে সবজির তার কারিগর দরে জন্য আসে যা ও সঙ্গে ও তাই জন্যে আম আমরা তো তোমার সঙ্গে বিয়ে করাবে না ঠিকাছে তুমি tension নাও না আমি কথা করে নিবো তারপর ওই যো ইয়ে আছে ললিতার husband ও বলছে আহ লোলিত বলছে এবার তো আহ ওজন আহ আসা যাওয়া করে সবজি তরকারি বলো ওর সঙ্গে আহ রিনার বিয়ে করে দেবো কেন কি ওর চাকর সঙ্গে অনেক ঝাঁটা টি খাটি করে সঙ্গে কথা করে হ্যাঁ গান গাইলে ওকে ই করে শুনাই তারপর আমি ওর বিয়ে করিয়ে দেব ওর ললিতার স্বামী এ বলে তুমি নিজে বন্ধুকে কথা দিয়েছিল ওকে নিজে মেয়ের মতন রাখবো, পড়া শুনা করাবো তুমি এটা সবজি তরকারি, ময়লা, সঙ্গে ওর বিয়ে করে দেবে? তবে কি হয়েছে? ও কাজের মতন আছে ওর কাজের লোকজন তো হবে আর কি বড লোকের ভবিষ্যতে বিয়ে করবে? ওটা কি পড়াশোনা করেছে? বলেছে না আমি যে এর সঙ্গে করবো ওর সঙ্গে করতে হবে এবার রিনা টা শুনে নে ও অনেক কান্নাকাটি করে ও বুঝে গেছে আমার বিয়ে ওর সবজি তরকারি ওয়াল সঙ্গে করিয়ে দেবে তাই জন্য ও উনি কানে কানে ও নিজে কাপড় বেঁধেছে করে পালিয়ে যায় বাড়ি দিয়ে বাড়ি দিয়ে পালিয়ে যায়, তারপর ও অনেক দূর যেযে ওকে আহ ডাক্তার যে আছে ওকে খুঁজে খুঁজে ওর পিছন পিছন যেযে ওকে বলছে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি এখানে থাকতে পারবো না কেন কি ও আমাকে আহ এখানে যে করতে দেবে না আর ওর সঙ্গে বিয়ে করে দেবে আমায় পছন্দ করে না অনেক ভালো লোক নেই আমি সব সময় আমার সঙ্গে ওর

তারপর ও ডাক্তার বলছে তুমি কেন ভাবছো? আমি তোমার সঙ্গে বিয়ে করবো বলে না ও তোমার সঙ্গে আমার বিয়ে করাবে না, আমি জানি যেখানে ওর মেয়ের বিয়ে হবে বড ঘরে ওখানে আমার